দূরে কিছু বাড়ি দেখতে পারতেছি ছোট এবং বড়।

কালো রঙের একটি ল্যাপটপ রয়েছে এখানে।

উপরে অনেক রকমের উ লাইট ঝুলানোও রয়েছে।

অনেকগুলো গাসপালা লক্ষ করা যাচ্ছে এখানে।

এখানে একটি বইয়ের দোকান দেখতে পারতেছি।

বাড়ির সামনে একটি নীল রঙের গেট রয়েছে।

কিছু মানুষকে লক্ষ্য করা আচ্ছে ।

একটি সবুজ রঙের টেবিল দেখতে পারতেসি টেবিল -এর উপরে--

তিনি কালো রঙের ল্যাপটপ রয়েছে।

বাড়ির সামনে একটি গেট রয়েছে এবং গেটে অনেক রকমের বেলুন সাজানো দিয়ে আছে।

এটি একটি মাঠ রয়েছে শুকনো মাঠে কিছু ঘাস আসে ।

দূরে কিছু পাহাড় দেখতে পারতাছি পাহাড়ের মধ্যে অনেকগুলো গাছও আছে।

অনেকগুলো পাথরের দেখতেসি পারতেসি এখানে পাথর পাথর অনেকগুলো আছে।

অনেকগুলো বাড়ি রয়েছে এখানেও ছোট ছোট।

আকাশটি কালো রঙের হয়ে গেসে এবং আকাশে মেঘগুলো সাদা রঙের আছে।

স্কুলের সামনে অনেকগুলো ছোট ছোট সবুজ রঙের ঘাস রয়েছে।

এইখানে একটি ড্যান্স ক্লাব রয়েছে।

উপরে একটি সাইনবোর্ড রয়েছে এবং সাইনবোর্ডের ইংলিশ যেমন হিন্দিতে কিসু ল্যাখা আসে।

ভিতরে অনেকগুলি ভলভ ঝুলন্ত অবস্থায় রয়েছে দোকানে।

কিছু মানুষকে লক্ষ্য করা যাচ্ছে এবং কিছু মানুষ বসেও রয়েছে।

গুলো শুকনো কাঠ কাটা রয়েছে এখানে।

অনেকগুলো গাছপালা লক্ষ করা আচ্ছে ।

নীচে ছোট ছোট সবুজ রঙের অনেকগুলি ঘাস রয়েছে।

একটি হলুদ রঙের পানির পাইপ দেখতে পারতেসি গাড়িটাতে ধোয়ার জন্য পাইপ -টি রয়েছে এইখানে।

বড় একটি ট্রেন দাঁড়িয়ে রয়েছে সাইড -এ।

লাল রঙের এক টি উপরে চলন্ত অবস্থায় কিছু একটি জিনিস দেখতে পারতেসি।

কিছু ইস্কুটি লক্ষ্য করা যাচ্ছে দুটো--

অনেকগুলি গাছপালা রয়েছে এখানে ছোট এবং বড়ো।

এখানে একটি বড় ওষুধ দোকান দেখতে পারতেছি।

দূরে কিছু গাছ দেখতে পারতেছি ছোট এবং বড়।

বাড়ির সামনে অনেকগুলি কালো রঙের বাইক রাখা রয়েছে।

ছোট এবং বড়ো অনেকগুলি গাছ লক্ষ্য করা যাচ্ছে।

রুমের ভিতরে অনেকগুলি আলমারি রয়েছে বড়ো।

এখানে একটি বড় বাড়ি লক্ষ্য করা হচ্ছে।

এখানে একটি দোকান রুম দেখতে পারতেসি।

অনেকগুলো গাসপালা লক্ষ্য করতে পারতেসি।

বসার জন্য কিছু ওইখানে কিছু রয়েছে।

দূরে কিছু গাছ লক্ষ করা--

নীচে ছোট ছোট সবুজ রঙ্গের কিছু ঘাস আছে।

দুটো সাদা রংয়ের ফ্যান লক্ষ্য করা যাচ্ছে।

ওখানে অনেকগুলি জিনিস রাখা রয়েছে সাইডে এবং বয়ম আছে।

একটি ফ্রিজ লক্ষ্য করা যাচ্ছে দোকানে।

একটি কাটা দেখতে পারতাসি নাপার জন্য এখানে বড়ো।

এখানে একটি বড় মাঠ লক্ষ করা যাচ্ছে।

বড়ো ছোট সবুজ রঙের অনেকগুলো ঘাস দেখা আচ্ছে ।

এখানে একটি মাঠ দেখতে পারতাসি।

একটি রুম লক্ষ্য করা যাচ্ছে এইখানে।

এখানে বড়ো একটি দোকান রুম দেখতে পারতেসি।

সাইডে একটি পর্দা লক্ষ্য করা যাচ্ছে।